তাদেরকে যেরকম গঠন দেওয়া হবে, তারা কিন্তু in future হম সেই গঠনই থাকবে কিন্তু একবার যদি শুকিয়ে যায়, অর্থাৎ একবার যদি বড় হয়ে যায়, বা একবার যদি তাদের বয়সটা পেরিয়ে যায়, তাহলে কিন্তু হম চেষ্টা করেও তাদের কে আর বদলানো যাবে না। হম ভিত টাই যদি মানে ঠিকঠাক ভাবে তৈরী না হয়, তাহলে আর সে কিভাবে? মানে পরে আর নিজেকে improve করবে, তাইনা? একদম কিভাবেই বা করবে? সবকিছুতো মানে এই ছোটোবেলাতে যেটা শিখছে তার উপরে depend করছে, তাইনা?

উম এরপর আমি মানে ধরো এরপর আহ আমি বলতে চাইবো যে ধরো youtube । আমি একটা main ধরো education app বলতে গেলে আমি youtube এর কথাটা তুলবো এখানে। যে youtube এর মাধ্যমে কিভাবে? আমাদের মেয়ে যেমন সবকিছুরই যেমন, ভালো খারাপ এটারও youtube এরও আমাদের অনেক আমাদের কাছে অনেকটাই অবদান থাকে। আমাদের youtube এখন একটা normal উম ওর খুব ভীষণ একটা উম useful app বলতে পারি আমরা। এটা সবাই মানে use করে এটা। সবক্ষেত্রেই বোলো মানে normal শিক্ষা উম যে কিছু জানার হোক কিংবা চাই যেটা আমরা জানি না, যেটা আমরা মানে হয়তো বুঝতে পারছি না, হম হম করতে পারছি না, কিংবা কেউ কারোর পক্ষে সেটা অজানা। সে সেটা সাথে সাথে গিয়ে youtube দেখে নিচ্ছে। কিংবা এই ব্যাপারে তোমার কি এ আমাকে একটু বলো? দেখো খুব প্রথম কথা তো, তোমাকে ধন্যবাদ দিতে চাই যে, এই ধরণের একটা topic কে আনার জন্য। কারণ হম youtube বা social media এটা কিন্তু হম আমাদের education এর যেমন সহযোগী তেমন বাঁধা। এটা তো মানছো, হম তাইনা? কারণ হম হম হম তুমি একটা জিনিস যদি তুমি দেখো, তাহলে হম তুমি দেখতে দেখতে দেখবে তোমার একটা ad আসবে।

সেই ad টা তে তুমি এমন কিছু দেখতে পাবে, যেগুলো তোমার পছন্দের। হ্যাঁ। তারফলে তুমি নিশ্চিত ভাবে divert হবে। তোমার focus নষ্ট হবেই, তাইনা? হ্যাঁ দেখা গেলো যে, আমরা যদি একটু নিম্নবিত্ত family থেকে belong করি,

এই youtube বা google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

হ্যাঁ হ্যাঁ একদম। সেই Ads গুলো কিন্তু বিভিন্ন ভাবে আমাদের fluctuate করছে বা বলাযেতে পারে যে আমাদের কিন্তু যে concentration সেটা কিন্তু নষ্ট করছে। যার ফলে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

যেহেতু আমার education related subject তো হম হম আমার কাছে ad টা এলো অনেকটা এইরকম যে, education এর এই এই বইগুলো বা

এই price এ পাওয়া যাবে যেটা দেখলাম যে, বাজার দরের প্রায় half. তো স্বাভিকভাবেই আমার কিন্তু সেই quantum physics এর সেই in depth যে analysis

মানে এটা divert হয়ে উম তোমার ওখানে ওটার উপর focus টা চলে গেলো। যে হ্যাঁ তুমি এবারে ওই add টা দেখেছো, তোমার মাথার মধ্যে এবার ওটাই ঘুরবে।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

তো urgently যখন কোনো একটা জিনিসকে আমরা দেখতে পাচ্ছি এবং সেটা বাজার দরের থেকে অনেক কম মানে স্বাভাবিক ভাবেই তার কিন্তু focus টা আমরা যাবেই। সেরকমই আমি দেখেছি বাচ্চাদের ক্ষেত্রেও বিভিন্ন ধরণের খেলার toy বা দেখা গেলো যে, কোনো game. এইধরণের ad কিন্তু আমরা দেখতে পাই সচরাচর। এগুলো হুট করেই চলে আসে। তো শিক্ষা নিতে গেলে আমার মনে হয় বই তো best কিন্তু হম তবুও যদি কেউ নিতে না পারে, দেখা গেলো যে বই থেকে শিক্ষা তার ভালো লাগছে না। সেক্ষেত্রে আমি বলবো যে, Youtube যদি সে use করে youtube এখন একটা এসেছে যে ad remover বা মানে paid subscription sorry ad remover না paid subscription আহ যেখানে monthly একটা সামান্য পয়সা দিতে হয়।

আর এছাড়া আরেকটা জিনিস করতে হবে, যখন আমাদের subject এর বাইরে যদি কোনো মানে video আসে Youtube তো mainly video.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

Remove করতে হবে ওখানে একটা আহ three dot এ একটা option থাকে not interested আর do not recommend this channel to me

Not interested টা করে দিলে বেশি ভালো হয় আর হ্যাঁ যদি দেখা যায় এই যে, কোনো একটা channel থেকে বার বার আসছে তাহলে,

সেক্ষেত্রে আমরা এটা করতে পারি যে do not recommend this channel.

এইভাবে আমরা কিন্তু এই জিনিসটাকে handle করতে পারি। এবং প্রযুক্তির তথা আহ knowledge এর সঠিক ব্যবহার করতে পারি। যারফলে আমাদের education অনেক বেশি সহজ হয়ে উঠবে। হম কারণ আমাদের advance মানে এইগুলো তো হ্যাঁ হ্যাঁ কারণ আমি মানে বলতে চাই যে, এই advance জিনিসগুলো থেকে পিছিয়ে গেলেও তো হবেনা না? তুমি শুধু বই কিংবা school এর মধ্যে থেকেই পড়াশোনা করবে। এইগুলো যেহেতু এইগুলো use করাটা মানে ভালো দিকগুলো আছে। আমাদের ভালো দিকগুলো ভালো way তে নিতে হবে। কারণ এগুলো থেকে পিছিয়ে গেলে তো তুমি আবার পিছিয়ে যাবে না?

কারণ প্রযুক্তি যখন এগোচ্ছে, আমরা একটা জিনিস দেখতে হম পাচ্ছি কি? একটা time এ আমরা দেখতাম যে আহ শরৎ রচনা সমগ্র।

যেরকম বই মানে মোটা বই নেবে তার উপর depend করছে যে তার খন্ড টা কি হবে?

তো সেই বইটা এখন কিন্তু মানে বাজারে তো অবশ্যই আছে।

ফোনে এর mobile এ তে আমরা দেখতে পাচ্ছি যে দেখাগেলো যে, একশো MB তে সেই বইটা চলে এসেছে। সামান্য একটা size এ।

এবং সেটা আমরা কিন্তু easily download করে নিতে পারছি। download করে নিয়ে আমরা কিন্তু সেটা পড়তে পারছি। সেক্ষেত্রে আমরা যদি মানে ওই বইটাই বাজার থেকে কিনতে যেতাম, আমার মোটামুটি পাঁচশো টাকা কি হাজার টাকা খরচা হতো। বইয়ের binding quality বা এর উপর depend করে। তো প্রযুক্তির সাথে আমাদের তো তাল মেলাতেই হবে। কারণ প্রযুক্তি আমাদের কাছে অনেক সহজ করে দিচ্ছে জিনিসগুলো কে। এবং শিক্ষা বাবস্থাটাকে অনেক সহজ করে দিচ্ছে এবং আমাদের কাছে কিন্তু প্রযুক্তি এনে দিচ্ছে অনেক কম মূল্যে

তবে সঠিক ব্যবহার আবশ্যক সব জিনিসে এ। এক্ষেত্রেও একই কথা বলবো এবং এইভাবে এগিয়ে চলার চেষ্টা করার কথা আমি বলবো। হ্যাঁ তো আমরা আমাদের আলোচনার একদম শেষে চলে এসেছি। তো আমরা আবার একটা ছোট্ট বিরতি নিয়ে নেবো। বিরতির পরে আমরা আবার ফিরে আসবো,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

thank you thank you

কিরে কেমন আছিস এইতো ভালো চলে যাচ্ছে তুই কেমন আছিস আমি ও ভালো আছি নিয়ে mess এ আসছিস কবে? এই যাব কালকে

আমিও এসছি কাল এসছি বাড়ি গেছিলাম exam আছে আবার চার তারিখ থেকে ওহ এই আমাদেরও আমারও তো exam আছে

তো তাড়াতড়ি বেরিয়ে যেতে হবে এবারে সাড়ে দশটা সাড়ে দশটা না দশটা না তিন তিন ঘন্টা তিন ঘন্টা

হ্যাঁ একটু তাড়াতাড়ি বেরিয়ে যেতে হবে ট্রেনের ব্যাপার তো একটু late হয়ে গেলে এখন আবার তো ট্রেনের কোনো time ই আসছেনা ঠিক থাক করে

হ্যাঁ হ্যাঁ চলে এসছি আমি তাড়াতাড়ি হ্যাঁ নিশ্চই এখানে প্রথমেই খেয়ে বেরিয়ে যেতে হবে

উম নিয়ে তারপর বল ওইযে hero indian super league টা গেল দেখলি দেখলাম তো অত football আমি দেখিনা তো তাও দেখলাম আরে আমি তো ওই ব্যাঙ্গালোর supporter ছিলাম ব্যাঙ্গালোর আর কলকাতার final খেলা হলো কলকাতা কলকাতা মোহনবাগান জিতে গেল তো ওই tie breaker এ ওইদিন খেলা ঠিকঠাকই হয়েছে ভাল হয়েছে ওইদিন খেলা

হ্যাঁ মোহনবাগানও ভালো খেলেছে বাঙ্গালোরও খারাপ খেলেনি বাঙ্গালোরও ভালো খেলেছে

খেলা খেলা ভালোই হয়েছে tie breaker এ tie breaker এ luck

হ্যাঁ tie breaker এর তো বলা যায় না ভালো team হেরে যাবে tie breaker এর সেই সেই tie breaker এ হ্যাঁ ভালো team হেরে যাবে হয়েছে ধরো এই world cup world cup final এর মত

তা কি আর্জেন্টিনা ভালো নাকি সবচেয়ে সেটাই বলছি তো আর্জেন্টিনা না না বলছি তো ফ্রান্স তো তোর মানে কি রকম come back করলো ভাব ওই দুটো goal set করে আবার goal set করে এম বাপে এম বাপেই তো খেলাটাকে কে একদম ইয়ে করে দিয়েছিলো ঘুরিয়ে দিয়েছিলো ঘুরর match এর মোর সেদিন কি আনন্দ হয়েছিল আর্জেন্টিনা cup নেওয়ার পর হ্যাঁ আর্জেন্টিনা অতিরিক্ত তাড়াতাড়ি তো সেই সব তুলে নিল ওরা ওরা তুলে নিলো না ওরা ভেবেছে যে দুটো goal এ এগিয়ে আছে জিতে যাবে দিমারিয়াকে তুলে নেওয়ার পরই তো goal শোধ করতে হয় এম বাপে তো goal দিয়ে দিল হ্যাঁ ভালো ভালো goal দিয়েছে দুটো

আরে এমনি এমনি ওরা পেয়েছে দুটোতে tie breaker পেয়েছে ওরা হম হম হম দুটোতে কালকেরটা পেয়েছে না ওইযে ওইযে goal গুলা দিয়েছে

যা run আছে গো কি বলবো সেই সেই হম উনিশ উনিশ বছর বয়সে তোর প্রথম বিশ্বকাপ যেখানে দিয়েছিল ফ্রান্সে হ্যাঁ ওই তো মনে হয় goal দিয়েছিল হ্যাঁ হ্যাঁ আর সব থেকে মানে মানে কি বলবো বাচ্চা player ছিলো

কে উঠেছিল জানিস তখন

উরুগুয়েই তো মনে হয় এ বছরে তোর কাতারে খেলা হয়েছিল বলে কাতারের team দিয়ে দিয়েছিল

কাতার পারবেও না যেহেতু

দিয়ে বাড়িতে যে আছিস বাড়িতে বৃষ্টি হচ্ছে এদিকে বৃষ্টি হচ্ছিল একটু আগে এখন আর হচ্ছে না ও না এখানে তো হচ্ছে না এখন মেঘ মেঘ করছিল গরম প্রচুর এখন মোটামুটি বাতাস দিচ্ছে balcony তে দাঁড়িয়ে আছি এখানে গরম তোর ও যা গরম মুখে সেই ভাপ পড়ছে যেন গরমে

নিয়ে কালকে আসছিস নাকি হ্যাঁ কালকে ওই সকালে সাতটা সময় বেরোবো হম কালকে তোদের admission আছে তোদের admission আছে তো সাড়ে নটার মধ্যে চলে যাবো দুটো থেকেতো আমাদের হ্যাঁ হ্যাঁ দুটো থেকে

না college এ আর যেতে হবে না আবার exam এর সময়

না আর এখন না

প্রচুর পড়াশোনা করছিস নাকি বাড়িতে না না এইতো বসে আছি আমরা মেসি আছি মোটামুটি পড়াশোনা করছি কি যে হবে কে জানে এবারে

আচ্ছা তুই তো ওই ইয়েতে third sem এর tuition যাচ্ছিস তো না ওই প্রথমে দুতিনদিন গেছিলাম তারপরে আর যাইনি

online ও না ওই youtube থেকে যত পড়ছি ও আমরা তো গেছিলাম ওই খড়দাতে tuition আমরা এখানে hostel থেকে চার পাঁচজন তো গেছিলাম তো ওহ তো এখানে তো এই তো পরীক্ষার জন্য আর ইন্দিরা বাগানে খেলতে যেতে পারছি না cricket

হ্যাঁ bat তো আমাদের তো bat ভেঙে গিয়েছিল আমাদের bat নেই তো ওখানে ওই ময়দানে গেলে ওই ওদের bat এই খেলি wicket গুলো বেকার বেকার পড়ে আছে ছটা wicket

হ্যাঁ বল তো তোর দুটো কেনা হয়েছিল দুটো না তিনটে দুটো তিনটে কেনা হয়েছিল বল বল হারিয়ে গেলো তারপরও এই বিপ্লবদা দুটো বল দিয়েছিল আরো ওগুলোও হারিয়ে গেল তো ওগুলো দিয়েছিল আবার হারিয়েও গেছে হ্যাঁ ওগুলো আর যে দুটো বল দিয়েছিলে দুটো বল হারিয়েও গেছে কে নিয়ে নিয়েছে ছেলেগুলা কিকরে বুঝতে পারা যায় না নিয়ে নিয়েছে তো কি রান্না করেছিলে আজকে

আজকে তোর ওই omelette হয়েছিল ডাল আর আলু মাখা রাতে মাংস আছে ওইতো নটা নটা থেকে খাওয়া শুরু সাড়ে নটা থেকে যাবো এখন পড়াশোনা করতে হয় এ দিয়েছে

হম হম আরে দিয়ে তোর ওই ইয়েটা করলি registration টা হয়েছে ও আমি কালকে কালকে করে নিয়েছি রাত্রে বেশ করে নিলাম আমি মনে হয় ভুলে গেলে আবার সেই সেই ভুলে গেলে তো আবার তোর hall ticket ও book হবে না আবার exam ও দিতে পারবি না

বাকিরা কী করছে সব বাকিরা সব এসে এখন তো এই আর তো exam হতে পাঁচ ছদিন বাকি আছে সবাই একটু মোটামুটি পড়াশোনা করছে নইলে হ্যাঁ তো cricketer রাও এখন মানে একটু cricket খেলা কমিয়ে দিয়েছে cricketer cricketer কি সাত হাজার না সাড়ে সাত হাজার টাকা দিয়ে bat কিনেছিল তাই দিয়ে দিয়ে তোর ওই bat টা নাকি খারাপ পড়ে গেইছে দিয়ে বলছে ওটা মনে হয় ফেরতও নেবে না দোকানে কিছু না তো এখন কি করি বলছে যাব একবার যদি কিছু করিস একটা ঠিক আছে যাবি এই এই সাত হাজার সাড়ে সাত হাজার টাকার bat কিনছিস তো দেখে কিনবি না ওই তোর মানে ভিতরে মনে হয় ফাঁপা না কিছু একটা এরকম

কি জানি জানি না অবস্থা ও কার সঙ্গে গেছিলে বলতে পারব না আজকে বলছিলো হ্যাঁ চালাক মানে অতিরিক্ত চালাক আসলে যা হয় অবস্থা সাড়ে সাত হাজারের bat কিনছিস ভালো করে ইয়ে দেখে নিবি না

সাত হাজার টাকার bat কিনছিস তুই কিনবিই রে আমরা হাজার বারোশো টাকার bat কিনতে গেলে প্রায় দশ বার check করে bat টা নি তারপর আর তুই সাত হাজার টাকা দামের bat কিনছিস check করবি না তবে কিনেছিলো কবে কি জানি কবে কিনেছিলে জানিনা আজকে college যেতে যেতে বলছিল তো